সূরিয়া বর্ধনও আসে সেখানে পাথর খুঁজে পাওয়ার পর সেখানে দেখা যায় যে সেই সেটি পাথরই না আসলে সেখানে সোনার খান সেখানে সোনার খনি পাওয়া যায়

সেই সমস্ত সরকারি কর্মচারী যাতে বাইরে এই কথাটি আলোচনা না করতে পারে তাদেরকে গুলি করে মেরে ফেলা হয় এবং সেই জায়গাটি পুরোপুরি নিজের অধীনস্থ করে নেয় এবং সে জানত সেটি একটি সোনার খনি এবং ধীরে ধীরে সেখান থেকে সোনা সোনা উত্তোলন হবে এবং তার আয়ত্তে সেই পুরো জায়গাটি চলে আসে এবং ওখানে যারা কাজ করতো তাদেরকে সে বন্দি বানিয়ে নেয় এবং তার পরে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কর্নাটকের একটি জেলায় মাইসোর সেখানে জন্ম হয় রকির

এবং উম সূরিয়া বর্ধন সেই জায়গাটিকে নিরানব্বই বছরের জন্য lease নিয়ে নেয়। চুনাপাথর mining এর জন্য সরকারকে সে দেখিয়ে দেয় সেখানে চুনাপাথর আছে এবং সরকারের কাছে টাকা দিয়ে সে নিরানব্বই বছরের জন্য জায়গাটি lease নিয়ে নেয় এবং তাঁর পাঁচটি partner ছিল সে কথা সে ভোলেনি এবং সে জানতো

এবং একজনকে এক একটি কাজের দায়ভার দিয়ে দেয় তার প্রথম partner কে কমল আহ কমল তাঁর main partner এর ছেলে তাকে কাঁচামাল থেকে সোনা বানানোর কাজ দিয়ে দেয় রাজেন্দ্র দেশাইকে ভিন্ন ভিন্ন জায়গায় সোনা পাঠানোর জন্য দিয়ে দেয় এবং west ben~ west bengal এর ডেকের ডন যে অ্যান্ড্রি তাকে দিয়ে দেয় যে সমস্ত দিক দেখায় সোনা কোথা থেকে কোথায় যায় এবং গুরু পান্ডিয়ান ছিল তামিলের বিশাল বড় একটি politician এবং তার দ্বারা সমস্ত আটকে যাওয়ার কাজটি সুবিধাজনক বের করে নিত এবং main ছিল গাড়ুরা আর main ছিল গাড়ুরা সে তার ভাই ছিল এবং সে তার main সেই জায়গাটি দেখাশোনা করত KGF KGF এটা হচ্ছে coal kolar gold field এই কারণেই জায়গাটির নাম ছিল KGF এবং এই যে জায়গাটির কথা বলা আছে এটি দুহাজার এক সাল পর্যন্ত

অতিরিক্ত mining এর ফলে বহুদিন ধরে সেই জায়গাটি অতিরিক্ত গভীর হয়ে যায় এবং সেখানে কাজ করা কর্মচারীরা অতিরিক্ত তাপমাত্রায় কাজ করতে পারত না বলে দুহাজার এক সালে সেখানে mining বন্ধ করে দেওয়া হয় উনিশশো আঠাত্তর সালে সূরিয়া বর্ধন এর heart attack আসে এবং সবাই সেই দিকেই লক্ষ্য ছিল সূরিয়া বর্ধন মারা যাওয়ার পরে সেই জায়গাটার অংশীদার কে হবে এবংমুম আহ তারপর সূরিয়া বর্ধন যখন মারা যায় সূরিয়া বর্ধন এর যখন অবস্থা খারাপ হয় তখন সবাই সূরিয়া বর্ধন তাঁর সেই factory টির কাজের অধি দায়িত্ব দিয়ে দেয় তাঁর ছেলের উপরে কিন্তু তার যে পাঁচজন partner ছিল সেই পাঁচজন partner তাঁর উপর রেগে ছিল কারণ সে এতদিন partnership এ থাকা সত্ত্বেও তাদের কাউকে না দিয়ে তাঁর ছেলেকে তাঁর দায়িত্ব দিয়ে দেওয়া হয় এবং সেটি রাজি না হয়ে তাঁর ভাই তাঁর ছেলের ওপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু সে বেঁচে যায় কিন্তু তাঁর ভয় উম তার ছেলে যখন তাঁর ভাইয়ের উপর আক্রমণ করে সে আর বাঁচে না সে মারা যায় এবং সেই পুরো KGF এর অধিকার তার হাতে চলে আসে এবং ধীরে ধীরে KGF এ যখন লোকের দরকার হতো সে যে কোনও ছোট ছোট গ্রামের থেকে লোকেদের জোরজবরদস্তি তুলে আনত এবং সেখানে বন্দি করে রাখতো এবং সেখানে কাজ করাতো সেখানে প্রায় কুড়িহাজার labour কাজ করত কিন্তু সেই কুড়িহাজার labour কে দেখাশোনা করার জন্য চারশো উম security guard ছিল এবং তাদের কাছে বন্দুক ছিল এবং সেইখানের উম সেইখানের কেন লোকদের ধরে আনার কথা যখনই দেখেছিলো রকি জানতে পারল যে সেখানের কিছু কিছু লোক ধরে নিয়ে যাচ্ছে তখন তাঁর রাগ হল এবং সে একদিন একটি গ্রামে দেখে কিছু লোককে তারা ধরে নিয়ে আসছে এবং তখন সেখানে সেই লোকগুলোকে মেরে তাঁদের সঙ্গে ওইখানে চলে যায় KGF এ এবং সেখানে গিয়ে দেখে সমস্ত মানুষদের উপর কুকুরের মতো অত্যাচার করা হচ্ছে এবং সেটি দেখে তার মা এর কথা মনে পড়ে যায় এবং তার মা বলেছিল যেদিনকে তুই মরে যাবি সেদিনকে তুই যেন পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে মরিস এবং সে তার ক্ষমতার পরীক্ষা দেওয়ার জন্য KGF এ প্রথমে সমস্ত লোকেদের কে মারল এবং যে গাড়ুরা গাড়ুরাকে challenge করল challenge করল এবং গাড়ুরার প্রথমে লোকদের মারল এবং গাড়ুরা যখন তাঁকে মারতে চেয়েছিল তখন তাকে মারতে পারেনি এবং গাড়ুরার যখন বাবা মারা যায় একটি কালীপুজোতে তিনটি মানুষকে বলি দেওয়া হবে তো সেখানে তিনটি মানুষের জায়গায় একটি মানুষকে মেরে রকি সেই জায়গায় চলে আসে এবং উম গাড়ুরা পরপর দু জনকে মারার পর যখন তিন নম্বর মানুষকে মারতে যায় সেই জায়গায় রকি তার পাশের থেকে অস্ত্র নিয়ে গাড়ুরার গলা কেটে দেয় এবং সবাই দেখে অবাক হয়ে যায় এবং সে ঐখানে উনি মারা যাওয়ার পরে KGF টা পুরোপুরি রকি এর অধীনে এসে যায় এবং সমস্ত লোক রকির under কাজ করতে থাকে আর এবং গাড়ুরা মারা যাওয়ার কথা সমস্ত partner রাও জানতে পেরে যায় এবং সবাই খুশি হয় কিন্তু রকির মূল উদ্দেশ্য ছিল KGF দখল করা এখানেই KGF এর প্রথম পাঠ শেষ হল এবং দ্বিতীয় পাঠে বলা হয়েছে রকি KGF এর সব দায়িত্বে চলে যায় এবং KGF পুরোটাই নিজের under এ করে নেয় আসসালামু আলাইকুম

এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি কি করছেন এখন বসে আছি আপনি কি করছেন বসে আছি সো এখনকার weather আপনার কেমন লাগছে কেমন কাটাচ্ছেন

ঠান্ডার কারণে গলা বসে গেছে শীত পড়েছিল তো আবার হঠাৎ করে গরম পড়ছে তো শীত গরম শীত গরম এরকম করতে করতে weather অনেক অসুস্থ হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ ওয়েদার টা একটু change হয়ে আসলে আমাদের কি সমস্যা হবে যে weather change অনেকের পরিবর্তন হয় না ঠান্ডাটা একটু

ব্যানার্জি প্রবলেম তাদের আসলে দেখা যাচ্ছে হলেই সাথে সাথে কিছু না কিছুই একটা সমস্যা হবে যেমন আমার দিক থেকে ধরতে গেলে weather টা change হয়েছে ধরনের আবার দেখার যাচ্ছে গরম মনে হচ্ছে।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 এখন অত শীত নেই গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো ওখানে অত বেশি শীত নেই আবার এখন যেহেতু weather যে change হচ্ছে এর জন্য ভয় লাগে করোনা যে time যদিও এখন আমি dose নিয়েছি দুইটা প্রথমবার তাতো ভাই লাগে। আবার দেখবার নতুন করে ঠান্ডার কারণে বাচ্চাদের একটা সমস্যা হয় এই তো কিছুদিন হলে জ্বর হয় তুই এইসব নিয়ে কিছু ভয় আছে তাকে দেখছি আপাতত শিক্ষা সুস্থ আছি দেখে কাশিটা যদি এক দুই এক দিনের মধ্যে ঠিক হয় তাহলে doctor করতে হবে না না আমি ওই যে বললাম ঠান্ডা কাশি আমার বুঝতে পারছেন না কিন্তু আমার প্রচুর ঠান্ডা লেগেছে। মানে এত পরিমান এর কাছে হচ্ছে যে কাজটা একপর্যায়ে দেখা যাচ্ছে যে বমি হয়ে যাচ্ছে এই লেভেলের কাছে আর হচ্ছে আপনি যে বললেন শহরের অবস্থা আমি জানি না যে গ্রামের মতো করছে কিনা কিন্তু গ্রামে প্রায় পাঁচ থেকে সাত দিন এত পরিমাণের কুয়াশা ছিল যে মানে বাইরে যেতেও ভয় লাগতেছে যে বাইরে যাব এত শীত প্রচুর ভয়ংকর শীত ছিল অনেকটাই হুট করে কমেছে আর এখন একটু গরম অনেক দিনের বেলায় ভালোই করো আর রোদের তাপ অনেক বেশি এখনই ঢাকা তো প্রচুর শীত পড়েছে ঢাকা তো প্রায় অনেক সিট ছিল মাঝে তো বোধহয় Fortin degree Celsius তাপমাত্রা চলে এসেছিল হুম ঢাকায় প্রচুর শীত পড়েছে আবার দেশে অনেক সিট পড়েছেন বুঝলেন এখন একটু কম যদি হঠাৎ করে লাস্ট পাঁচ ছয় বছরে সিট দেখেনি হঠাৎ করে এত বেশি ঠান্ডা পড়বে খুব একটা নাজেহাল অবস্থা ঢাকার জায়গা বা রাস্তা ফুটপাতে যে লোকজন থাকে একটা দুই তিনশো টাকার যে কম্বল আছে না কম্বল নিয়ে খোলা আকাশের নিচে এসেছিল খুবই একটা বাজে অবস্থা হয়েছিল যে শীত পড়েছিল হ্যাঁ অনিকের কাছে আসলে এই যে মানে শীতকাল অনেক পছন্দ অনেকেরই কিন্তু আমার কাছে মনে হয় যে শীতকাল সবার জন্য মঙ্গলজনক না আপনি যেমনে বললেন যে খোলা আকাশের নিচে আসলে ওরা যে খোলা আকাশের নিচে যারা বসবাস করে দেখেন কি একটা অবস্থা আমাদের মাথার উপর ছাদআছে আলহামদুলিল্লাহ শূন্যো করনের যথেষ্ট পরিমাণ জামা কাপড় কম্বল বলেন যাই বলেন সবকিছু আছে কিন্তু কিন্তু ওই মানুষগুলো কিন্তু সেগুলো নাই ওই মানুষগুলো থাকতে আসলে খুব কষ্ট হয় অনেকে ফুটওভার ব্রিজে থাকে ব্রিজের নিচে থাকে রাস্তার ধারে থাকে ওদের জন্য শীত মানে খুব আতঙ্কের একটা ব্যাপার আমার আমরা যদি মানে সবাই মিলে একটু চেষ্টা করি তাহলে হয়তো ওদের জন্য কিছু করা সম্ভব হ্যাঁ, আমি তো Already দুইটা সংগঠনের সংগঠনের করেছি ওদেরকে মানে ওরা আবার একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে আগে মানে বেশিরভাগ যারা দান করে কিছু অল্প টাকায় কম দামি কম্বল দিয়ে অনেকের মধ্যে provide করে কিন্তু এবার যে দুইটা সংগঠনের দেখলাম অনেকগুলো কম্বল provide না করে একটু বেশি টাকা দিয়ে একটু ভালো কম্বল কিনে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 এরকম মানে continue যা করে আর কি আসলে ওদেরকে দেখলে খুব মায়া লাগে ওদের জন্য এভাবে কিছু করতে পারিনা আবার দেখে সহ্য করা যায় না খুব একটা বাজে অবস্থায় আমার মনে হয় যে গভমেন্টের এই ব্যাপার একটু সতর্ক হওয়া উচিত যেহেতু এবার এত বেশি শীত পড়েছে সামনে হয়তো করতে পারে শুনলাম নাকি আগামী বিষ পঁচিশ বছর বাংলাদেশে নাকি তুষারপাত হতে পারে তুই তো এভাবে আমার মনে হয় যে গভমেন্টের কোন একটা পদক্ষেপ নেওয়া উচিত আসলে আমিও এটাই ভাবি যে ওই মানুষগুলোর জন্য আমাদের কিছু করা উচিত আসলে গভমেন্ট না আমরা আমাদের সমাজের অনেকগুলো মানুষ আছে চারদিকে তাকালে প্রচুর ধনাত্ম আছে যারা আসলে একটু চেষ্টা করলেই যদি তারা চেষ্টা করে তাহলে অবশ্যই এই মানুষগুলোর জন্য কিছু করতে পারে শুধু তো সরকার একার দায়িত্ব তো না সবার দায়িত্ব তার অবশ্যই দেয়া উচিত পাশাপাশি আমরা যে সাধারণ জনগণ আছি আমরা যদি একটু দেখি তাহলে এই মানুষগুলো একটু হয়তোবা এই মানুষগুলোর মধ্যে একটু হাসিখুশি সম্ভব বা এই মানুষগুলোর কষ্ট

কি বলবো সবশেষ আল্লাহ দান করুক

হ্যাঁ হ্যাঁ শীতের বেলায় মানে শীতের সময় এই যে আমি বললাম আমার আসলে শীতকাল অত বেশি ভালো লাগে না আবার গরম মুখো সেটাও অনেক বেশি ভালো লাগে না এই যে মাঝে মাঝে যে সময়টা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

হ্যাঁ আমিও আপনার ে এ কথাটাই আসছিলাম যে হচ্ছে সকালবেলা খেজুরের রস খাইতে যাওয়ার যে একটা মজা আমি জানিনা আপনি খেয়েছেন কিনা খেলে অবশ্যই বুঝবেন এই একটা কারণে শীতকাল আমার ভালো লাগে যে খেজুর গাছ পাওয়া যায় সাথে হচ্ছে পিঠাপোলির অভাব নাই প্রচন্ড পরিমান বানানো হয় আর আমাদের যত আছে সবাই আছে মোটামুটি তো সবাই একসাথে হয়ে মোটামুটি সব ধরনের পিঠা খাওয়া হয় তোর সব মিলেই এই জিনিসটা শুধু ভালো লাগে শীতের নয়তো আমরা শীতকাল এত পছন্দ নয় আপনার কি ভালো লাগে আবহাওয়া কি মানে কি ধরনের আবহাওয়া থাকলে ভালো লাগে না আমার তো শীতকাল তো পছন্দ ছিল কারণ আমার গরম বেশি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 এ বছর ঢাকাতে এরকম বিশেষ করে গ্রামের বাড়িতে যার যা বেশি সেট তাই শীতে যা হয় গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে সিটটা গিয়ে উপভোগ করেছি ঢাকাতে অনুভব করতে পারিনি যেহেতু ঢাকাতে যে সেটটা পরছে যেই Weather কিছুদিন বেশ মাঝখানে ছিল

আমার এলাকা হচ্ছে এটা মানিকগঞ্জে ওখানে কি খেজুরের রস available পাওয়া যায় যে এইতো আমি এটাই বললাম যে আমাদের এদিকে মোটামুটি আসলে অন্তত প্রচুর পরিমাণ খেজুর গাছ ছিল এটা আছে আমার মনে। কিন্তু গাছে গাছে গাছে আমরা ছোটবেলায় মানে এতোটুকু যত বয়স হয়েছে তার থেকে যখন ছোটবেলায় ছিলাম প্রচুর খেজুর গাছ দেখেছি সাথে সাথে হচ্ছে আপনার প্রচুর প্রচুর রস ছিল কিন্তু এখন পাওয়াটা অনেকটা কষ্টকর মানে আগের মত অত বেশি পাওয়া যায় না তো একটু মানে কমই আছে পেয়েছি আমরা একবার দেখেছি মুসলমানদের বাড়িতে গিয়ে দেখলাম যে খেজুর গাছটা দূরে সকালে বাজারে গিয়ে কিনতে হচ্ছে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 এখন তো পাওয়াই যায় না এজন্য জিজ্ঞাসা করলাম available কিনা আমি আমার আম্মুর বলতেছিলাম মধ্যে ছিলাম যে দেখো আমরা ছোট সময় কত খেজুর গাছ দেখছি এখন তো মানে নাই বললেই চলে আমরা তো আরো দেখছি তোমরা আর কি দেখছো মানে যা বুঝলাম যে কালো কালো হচ্ছে এটা শেষ হয়ে যাচ্ছে আমি জানিনা আমাদের পরের generation পাবে কিনা যে অবস্থায় যে গাছ কেটে দিচ্ছে খেজুর গাছ আমাদের এলাকায় যে কোন যে পরিমাণ বিচি সেটা এখন অনেক কমে গেছে এখন অন্য বিচারের অবস্থা আমি জানিনা অনেক কম দেখছি আগের তুলনায় অনেক কম। হ্যাঁ সেটা ঠিক অনেক কমে গেছে কেমন আছে জ্বী আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হ্যাঁ weather change হচ্ছে সকালে এক রকম বিকালে একরকম সবাইকে বেশি হয় আর কি তো যার কারনে হচ্ছে সবাইকে সাবধানে থাকতে বলবেন যদি বয়স থাকে

ঠান্ডায় Pneumonia হয়ে যাই বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় যে এদেরকে যতটুকু বলেন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 মানে গরমে সহ্য করা যায় না শীতে যাই একটু করানো যায় আর কি হ্যাঁ সেটা ঠিক কিন্তু ঢাকাতে ছিল গত চার বছর ধরে যে সিটটা করতো মানুষের ছিল আর কি গর্ব লাগত না শিত লাগত না। শীতে এত কিন্তু এবার যে প্রচুর ভালো তো দশটা এগারোটা পর্যন্ত বের হওয়া যায়নি।

এবার মোটামুটি ঢাকাতে যে শীতকালটা অনেক ভয় পাইছে তো আশা করি ভবিষ্যতে সিটটা কমবে না সকাল সন্ধ্যা তা ঠান্ডা ঠান্ডা থাকে াব দুপুরে রদ উঠে দেখুন এখন Weather ব্যাপারে আসলে আমি ধরেন কেমন হবে কেমন কাটবে দিন সময় জানিনা আসলে আপনি কি আছেন জি আপ্পু আচ্ছা আপু ঠিক আছে তাহলে ঠান্ডায় সাবধানে থাকবেন আর ডাক্তার দেখান যদি খুব বেশি সমস্যা হয় তাহলে গাফেলতি করা একদম উচিত নয় কারণ গাফেলের কারণে বেশিরভাগ রোগ হয় শীতকালটাই আমার চেয়ে ওই সময় ভাইরাস ব্যাকটেরিয়া বেশি আক্রমণ করে থাকে আরকি ওই সমস্ত থাকবে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 এতে যদি না কমে তাহলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত কারণ কাশি হচ্ছে সাব ধানে থাকলে একটা টেস্ট করানো উচিত আমার নিজের ডাক্তার দেখিয়েছি কিন্তু ওষুধ খেতে আর ভালো লাগছে না আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন বাসার সবাই সবাই সবাইকে একটু দেখে শুনে রাখবেন Ok আসসালামালাইকুম আপু পরে কথা হবে হুম ঠিক আছে এদিকে কেউ ফিরি এর ফিরিয়েও তা~ তাকাইলো না। দেশে সামরিক আইন জারি হইলো। আ~ আতঙ্কর পাঞ্জাবের হি~ হৃদপিন্ড পর্যন্ত কাঁপিয়া উঠিলো। বিমান প~ পথ নিয়ন্ত্রণ ও জনতার উপর বোমা ফে~ ফেলিতে লাগিলো। দেশের সর্বাপেক্ষা শ্রদ্ধাভাজন ব্যক্তি টির দিকে সামরিক আদালতে ধরিয়া এর ধরিয়া আনিয়া যে চাপ চাবকানো হইলো। হামা~ হামাগুঁড়ি দিতে বাধ্য করা হইলো এবং তাহার দিকে আরও এর নানারূপে লজ্জা এর লা~ লাঞ্ছনা, অপমান, আহড় সইতে হইলো। মনে হইলো ইংরেজ শাসকগোষ্ঠিকে আ~ আক~ আকন্মাত যেন কোনো ভুলের মা~ মহামারিতে পা~ পাইয়া পড়ি~ এর বসিয়েছে। যেন ভারতে অহিংসার বাণী এর ঘোষনা করা তা~ তাহার প্রথম ফলস্বরুপ হিংসার পূজারী ইউরোপীয় মানুষের ক্রো~ ক্রোধে আক্রো~ আক্রো~ আহ আক্রোশে পাগল হইয়ে গিয়েছে। গান্ধী পূর্ব হইয়ে~ হই~ হইয়ে হইয়েতে আশা করিয়েছিলেন যে, তিনি আহ তাহার স্বদেশবাসীদের রক্তহীন, কন্টরহীন পথে বিজয় তোরণে পৌঁছাইয়া দিবারও অঙ্গীতার করে করেন নাই। জালি জানিয়ালওয়ালাবাগের দ্বীন ই ছিলো ভারতবাসীর মন্ত দক্ষিণ দী~ এর দ~ দীক্ষা দীক্ষার দিন। পৃথিবীর অন~ অন্যান্য জাতি দ্বারা অনতিক্রম্য বা অবস্থায় পৌছিশে~ পৌঁছোতে হইতে ভারতকে, এক এক এর উম আহ স~ আহ আহ সস্ত কেন, বহু সস্ত নী~ নীরব এর নিপীড়তার এর না~ নর-নারীদের পত্যা~ হত্যাকে নি~ নির~ নির্লীপ্ত ভাবে যো গ্রহণ করিতে হইবে। ফাঁসি দেওয়ার প্রত্যক্ষ মানুষের জীবনের দৈনন্দিন ব্যাপার বলিয়াই য গ~ গ্রহন করি~ করিতে হইবো। পাঞ্জাবের এই ভায়বহ সংবাদ আহ যাহাতে বাইরে পৌঁছাতে না পারে সে ব্য~ ব্য~ ব্যবস্থাতেও সামরিক এর censor বিভাগের স~ সফল হইলো। কিন্তু সংবাদপত্র ধীরে ধীরে আসিতে লাগিলো। তখন দে~ দেশব্যাপী বিক্ষোভের সীমাব রহিলো না এ~ এ~ এবং ইংল্যান্ডেও যে চ্যা~ challenge challa~ challenge দেখা গেলো। একটি commission বসাইলো। শুরু হইলো ত~ তদ~ তদন্ত। এ কমিশনের সভাপতি হইলো lord হান্টার। ভারতের কংগ্রেসেও একটি অনুরুপ দ~ দ~ দন্তন কমি~ commission বসাইলো। অমিত স্বরের এর অত্যা~ হ~ হত্যাকাণ্ড যাহারাই ঘটাইয়েছিল তাহাদিগে শা~ শাস্তি দিলে সরকার স~ স~ স্পষ্টত। উপকারী হইতো এবং বি~ বুদ্ধিমান ইংরেজরাও তা~ তা~ ও তাহা জানিত। কিন্তু সা~ গান্ধীজী সহিং হইয়া দাবি ক~ করিলেন না। প্রশংসা আহ প্রশংসনীয় এক সহিং উম সহি সহিষ্ণুতার মনোভাবের দ্বারা চালিত হইয়া হইয়ে তিনি general general ডায়ে~ ডায়ের অন~ অন্যদের অপরাধী যে কর্মচারীদের শাস্তি দাবি করি~ করিতে স্বীকার করিলেন। গান্ধীজীর মধ্যে আং~ উম আক্রোন~ আক্রোশ বা প্রতিশোধের কো~ কোনো স্থান ছিলো না। তিনি ডায়ল~ ডায়েব~ ডায়েরবগকে কেবলমাত্র ভারতের হইতে এইগুলি সরা~ সরাই~ সরাইয়ে লইতে ব~ বলিলেন। কিন্তু দন্তর commission এর কাজ শেষ হইবার আগেই ভারত সরকার তাড়াতাড়ি এক এর act pass করিলেন এবং ইহার আ~আওতায় সমস্ত অপরাধী কর্মচারী রক্ষা পাইলো। অপরাধীর কর্মচারী কেবল আহ চাকরিকেই আহ ব~ বহাল রহিল তাহাই নয়, এমনকি তাহারা প~ পুরষ্কারও হইলো। এই গো~ গোল যোগের এর মাঝখানে আবার একটি কাণ্ড এর ঘটিল যাহার প্রথম আহ প~ প্রথমটি অপেক্ষা আপেক্ষাও এর গুরুত্বর। ভারত সরকারের প্রধান ব্যক্তি কতৃত্ব ভারত সরকারের পবিত্র অ~ অঙ্গিকার ভাগে ভঙ্গ করা হইলো, এবং এ~ এই রুপে ইউরোপিয়নদের প্রতি ভারতীয়দের যে বিন্দুমাত্র বিশ্বাস তখনও অবশি অশিষ্ট ছিলো তাহাও বি~ বিনষ্ট হলো। ইউরোপীয় যুদ্ধ ভারতীয় মুসলমানদের নিকট বি~ এর বিবেকের এক ক~ কঠিন সমস্যা

সু~ সুলতানদের প্রতি বি~ বিশ্বস্বতা। ইংল্যান্ড সুলতান বা খ~ খলিফার সর্বভৌম ক্ষমতার হ~ হস্তক্ষেপ করিবেন না। এই অঙ্গী অঙ্গীকারেই ভারতীয় মুসলমান গ~ গণ ইংল্যান্ডের পক্ষ সমর্থন করিয়েছিলেন। মুসলমান জন~ জনমত দাবি ক~ করিলেন এর যে ইউরোপীয় ত~ তুরস্ক তুকিনের মত হতেই এর থাকিবে এবং এর তুরস্করের এর এর সুলতান ইংল্যা~ ইংল্যা~ ই~ ইসলামের পবিত্র স্থানগুলির উপর মুসলমান পণ্ডিতদের ব্যাখা অনুযায়ী, মে~ মে~ মেসোপটেমিয়া, সিরিয়া এবং প্যাটেলের প্রভৃত দেশগুলির সহ আরবের উপর সার্বভৌম কতৃত্ব করি~ করিবেন lord lord এর লয়েড জর্জ এবং ভারতের ব~ বড় লাট উভয়েই এই বিষয়ে অনুষ্ঠিত ভাবে প~ প্রতিশ্রুতি দেন। এর কিন্তু যুদ্ধ শেষ হইবার সঙ্গে এর সঙ্গে তাহারা প্রতিশ্রুতির কথা ভুলিয়া যান গেলেন। উনিশশো ঊনিশ খ্রিষ্টাব্দের গ্রীষ্মকালে ভারতীয় মুসলমানরা পরিকল্পিত শান্তি সত্ত্বেও রূপ

এর খিলাফ এর আনন্দ হইতে সুত্রপাত হয়। এই আন্দোলন উনিশশো ঊনিশ খ্রিষ্টাব্দের সাতই অক্টোবর তারিখে শান্তিপূর্ণ অথচ গুরুত্ব বিক্ষোভ প~ প~ প্রদর্শনের ধারা আরম্ভ হয়। এবং ইহানার এক মাস বা~ বাদেই দিল্লিতে এ~ এক সর্বভারতীয় এর এর খি~ খিলা ফ~ ফত সম্মিত ঘটে। ভারতই ইহার সভাপতি করেন এবং বে~ বিচক্ষণতার সহিত হই~ হইয়েকে হিন্দু মুসলমান মি~ মিলনের এর এবার এক সর্বাপেক্ষা এর উপযোগিতার অ~ অস্ত্র রুপে ব্যবহার করেন। সত্যই ইহার উম ইহাই ছিলো গুরুত্বপূর্ণ ভীত এবং সমস্ত বি~ বৃটিশ বৃটিশ সরকার চিরকালই হিন্দু মুসলমান স্বাভাবিক শত্রুকে শত্রুতাকে উন~ উন~ উম উস্কানি দিয়ো বা~ বাড়াইয়েছিলেন আসিয়া আসিয়াছেন এবং এই শত্রুকে এর শত্রুতাকে বাড়িয়ে তু~ এর তুলিবার ব্যাপারে গা~ গান্ধীজি বিটি~ ব্রিটিশ সরকারকে বহু পরিমাণে দায়ী দায়ী করিয়েছেন। যা যাহাই কাম্য হোক বিশটিশ~ এর বি~ বি~ বৃটিশ সরকার এই বৈরি~ এর বৈরিকতার ক~কমাইতে কোনো চেষ্টাই করে না। তাই এই দুইটি ধর্ম ও ধর মধ্যে মধ্যে পরস্পরের সংঘর্ষে আসিয়েছে। ম~ মসজিদের মসজিদের সামনে এর সেখানে নি~ নিশ~ এর নিশত্তবদ্ধতার প্রয়োজন, সেখানে হিন্দুরা গান গাইয়ে যান। অ~ অন~ অন্য পক্ষ মুসলমানরাও হিন্দুদিগের গো গো গো-সেবা আক্র আক্র উম সংক্রান্ত ব্যাপারে হিন্দুদিগের মনে পী~ পীড়া দেন।

ইহাদের পরস্পরের মধ্যে বিবাহ এবং এক~ একত্রে ভো~ ভো~ ভোজন নিষিদ্ধ। তাই ভা~ ভারত সরকার হিন্দু মুসলমানের এই চির~ এর চিরন্তন কলহের উপর নির্ভর ক'রে~ করিয়াই ঘুমাইয়াই থা~ কাটান।

আ~ আচকা~ আচকমমা জাগাইয়া দিলো। আন্তর~ আন্তরিক মহা~ মহানু~ এর মহানু ভব ভবতার সহিত গান্ধীজি ঘোষণা করিলেন যে, খিলাফতের সম্মেলন মা~ মানুষের মুসলমানদের দাবিকে হিন্দুদিগের ম~ মি~ নিজেদের দাবি করিয়ে ত~ তুলতে হইয়ে হইবে। হিন্দু, পা~ পারসি, খ্রিষ্টান, মোঘল, উম ইহুদি - আমরা আমরা যা যা যাহাই হই না কেন আমরা যদি একটি মাত্র nation হিসেবে বাঁচিয়া থাকতে চাই তবে আমাদের একজনের সা~ স্বার্থেকে স্বার্থকে সকলের স্বার্থ ক~ উম করিয়ে তুলে~ তুলতে হইবে। কেবলমাত্র স~ গুরুত্বের সা~ সাহিত বিবে~ বিবেচনা করি~ করিতে হইবে দাবী এর দাবীষ্ট সা~ স~ সায় সংগত কি-না। ইতি উম পুর্বে অমৃতসরের বা~ বে~ বধ্যভূমিতে হিন্দুর রক্তের সহিত মুসলমানের রক্তের মিলন ঘ~ ঘ~ ঘটিয়েছে। এখন হিন্দু মুসলমানের ঐক্য শক্তিশালী করিয়া তুলা~ তুলতে হইবে এবং এই ঐক্যের পেছনে কোনো শর্ত থাকি~ থাকিলে চলিবে না। ভারতে জনগনের মধ্যে সর্বাপেক্ষা সহনশীল অংশ হইলো মুসলমানরা এবং তাহারাই সর্বপ্রথম এই খি~ খিলাফত সম্মিলিত অহ~ অসহযোগ যোগ সিদ্ধান্ত লাইলে~ লইলেন। গান্ধীজি ইহার সমর্থন জানাইলেন কিন্তু তাহার উদার নীতির ফলে তিনি বিলাতি মাল বর্জনের প্রতিবাদ এর করিলেন। কারণ তিনি এই বর্জনের মধ্যে দেখিলেন দুর্বঅ দুলতা এবং প্রতিশোধার স্পি~ স্পৃহা উনিশশো ঊনিশ খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষের দিকে অমিতসরে দ্বিতীয় বার খিলাফত সম্মিলিত হইলো। তাহাতে ইউরোপের একদল প্রতিনিধি পে~ প্রেরণা করা আর শান্তি স্থাপনের ব্যাপারে যদি ভারতের আশার আশা আকা~ আকা~ আকাঙ্খাকে দলিত করা হয় তবে তাহার ভয়াবহ ফলাফল সম্বন্ধে বড়লাটের নিকট একটি চরমপত্র পাঠাইবার কথা এর স্থির হইলো। উনিশশো কুড়ি সালে মুম্বাইয়ে এক সম্মিলিত একটি উম ইশতাহারে

গান্ধিজি বড় আহ গান্ধীজী বড় আসিতে এর আসিতে দেখিলেন তিনি এই ঝড় ঝড়কে আসনের অব্যস্থ এর অব্যস্থনের না করিয়া বরং বা~ বাঁধা দিয়া মা~ থামাইয়া রাখিতেই চাইলেন। অবশেষে ইংল্যান্ড বিপদের কথা বু~ বুঝে এবং স~ সরকার ছোট ছোট ছোট-খাট স~ সু~ সুযোগ সুবিধা দিয়া এই ঝ~ এর ঝড়কে ঠে~ ঠেকাইতে চাইলেন। মন্টেগু চেমসফোর্ডের প্রস্তাবের উপর ভিত্তি করিয়া এক ভারতীয় সংস্কা~ সংস্কার বি~ বিধি অনুসারে কে~ কেন্দ্রীয় পা~ প্রাসাদের শাসক ভারতের জনসাধারন অপেক্ষাকৃত অ~ অধিক অধিক ক্ষমতা এবং দায়িত্ব দেওয়া হই~ হইলো। উনিশশো ঊনিশ খ্রিস্টাব্দ চব্বিশো তারিখে এক ঘোষণায় রাজা এ সংস্কারের সম~ সম্মতি দিলেন। জনসাধারন এবং কর্ম আহ কর্মচারী গণকে এই সংস্কারের গ্রহন করিতে আহ্বান করিলেন এবং বড়লাটকে রাজ ব~ বা~ বন্দ দিগকে ম~ মরজ~ মর্জনা করিতে নির্দেশ দিলেন। সহৃদয় যে কোনো কাজই গান্ধীজিকে স~ সহজেই স্পর্শ করে। তাই তিনি এই সংস্কারগুলি গ্রহণের পরামর্শ দিলেন। এই সংস্কারগুলিকে যথেষ্ট না ভা~ ভাব~ ভাবিলেই তিনি ভাবিলেন যে হা~ ইহাকে ন্যূন~ ন্যুনত র এবং বৃহত্তর এক সংস্কারের ভিত্তিরুপে গ্রহণ করা যাই~ যাইতে পারে। এক উত্তপ্ত আলোচনার পর ভারতীয় জাতীয় কংগ্রেসের পরবর্তী অভি~ অভিবেশন গা~ গান্ধীজীর মতামত সমর্থন লাভ করিলো। কিন্তু শেষ শেষ আশাও অন্যান্য বারের মতই অবশেষে অ~ অপূর্ন রইয়া গেলো। বড়লাট তার

গুলি কেবলমাত্র ছলনা ছাড়া আর কিছুই নয়। এই সময় উনিশশো কুড়ি সালের চ~ চৌদ্দই এর চৌদ্দই মে তারিখে এর তুরস্কের সহিত স~ সন্ধির বিপদজনক শর্তাবলীর কথা ভা~ ভারত জানিতে পারিলো। বড়লাট তাহার এক বাণীতে ঘোষনা করিলেন যে, যদিও এই সন্ধি মুসলমানদের নিকট বেদনা দা~ দায়ক বোধ হইবে তথা পি পি তাহাদের কর্তব্য হইবে তা ইহাকে স~ সংযম ও স~ সহিঞ্জুতার সহিত গ্রহণ করা। ঠিক ওই সময়ই সময়ই অমৃতসর শহর হত্যাকান্ডের সময় কাণ্ডের দন্ত দন্ত commission এর সরকারি report প্রশাশিত হইলো এবং ইহা সমস্ত ভারত বা~ ভারতবাসীর মনে ঘৃণার উদ্বেগ করিলো। হইলো গেলো। সরকারের সহিত যে সম্পর্কগুলি সম্পূর্ণরু ছিন্ন হইলো। উনিশশো কুড়ি সালের আট~ আটাশে মে তারিখে খি খি খিলাফত committee গান্ধীজির অসহযোগীতার প্রস্তাবও গ্রহণ ক~ করে নি। উনিশশো কুড়ি কুড়ি কুড়িতে এর কুড়িতে জুন তারিখে এলাহাবাদে হিন্দু মুসলমান মিলিত স~ সভ~ সভায় ইহাকে সর্বসম্মতিক্রমে সমর্থন জানাইলেন এবং বড়লাটকে চরম প~ পত্রের শর্তাবলী পুর~ পূরণের জন্য এক মাস সময় দিলেন। কেন তিনি অসহযোগের আশ্রয় লইলেনে তাহার ব্যাখা করিয়ে গান্ধীজি স্বয়ং বড়লাটকে এক পত্র লিখবেন। তাহাকে তিনি যে সমস্যার কারণে দেখাইলেন তাহা বিশেষভাবে লক্ষ্যনীয় । কারণ এই শেষের মুহুর্তেও তিনি ইংল্যান্ডের সহিত সম্পর্কের ছিন্ন করিতে চান চাহে নাই। তাই সংস্কারের পথ অবলম্বন করিয়া তিনি ইংল্যান্ডকে দন্ত দেখিতে আশা করি~ করিলেন। এমন এখন আমার অন্যায় যেকোনো ব্যক্তির নিকট একটিমাত্র পত্র গ্রহণে গ্রহণের জন্য স~ সুযোগ সুযোগ অবশিষ্ট